দোকানের সামনে চেয়ার ফেলানো আছে। দোকানের সাইডে একটি গাছ আছে সাইডে লাইট লাগানো আ --

এটা একটা কারখানা কারখানা টি খুব বড়ো।

কারখানাতে-এ অনেক লাইট লাগানো আছে। প্রচু-উর জিনিস আছে। প্রচুর জিনিস এলোমেলো হয়ে ছড়ানো আছে। কারখানাটি দেখতে খুব ভালো লাগ--